html code php code কিভাবে নিহিত করা যায় তার উপর এটি একটি short tutorial এটি অনেক জায়গায় খুবই দরকারী
উদাহরণস্বরূপ যদি আমাকে php tags বানাতে হয় এবং আমার name এখানে echo করতে হয়
এটি সন্চালন করে by file টিপি আমরা শুধু একটি alex পেয়েছি
এখন উদাহরণস্বরূপ আমি এর ভিতরে html নিহিত করতে পারি এবং alex কে অল্প স্পষ্ট করার জন্য echo এখানে echo করি
কিন্তু আমি কি করতে পারি যে আমি অন্যভাবে একে switch করতে পারি
আবার শুরু করুন একটি html পৃষ্ঠা তৈরী করুন আমি এই উদাহরণ ব্যবহার করতে যাচ্ছি
আমি একটি পীএচপী এবং একটি tag এখানে শুরু করবো আমি alex echo করি এবং তারপর পীএচপী tags এর বাইরে আসি এবং bold এখানে লিখি এবং php ও tags এর পর এখানে bold লিখি
এবং এটি আমাদের একই ফলাফল দেয় কিছু বদলায় i যদিও আমি পৃষ্ঠা refreshed করেছি
তাই আমরা একে underline বদলাতে পারি এবং আপনি দেখতে পারেন যে alex রেখাঙ্কিত হয়ে গেছে
তাই আমরা echo উভয়ভাবে করতে পারি এটি আপনার উপর নির্ভর করে যে html code echo মধ্যে ব্যবহার করবেন কি so কিন্তু এর অনেক ব্যবহার আছে
এখন যদি আপনি html জানেন তাহলে আপনি জানেন যে input tag একটি template tag
তাই text লিখি এর name name is থাকবে এবং এর মান alex হবে
এটি refresh করি এবং আমরা দেখছি যে এখানে আমরা text box পেয়েছি যার ভিতরে alex আছে এখন আমি get ভ্যারিয়েবল শিরোলেখ পাওয়ার জন্য পীএচপী ব্যবহার করতে চাই এবং এটি input মানের ভিতরে রাখুন
এখন কিছু ক্ষেত্রে এটা সত্যিই দরকারী যেমন form জমা করতে এবং error যাচাই করতে যেখানে আপনি চান যে পোস্ট করা ভ্যারিয়েবল প্রত্যেক text box মানের ভিতরেই থাকে
যদি get ভ্যারিয়েবল ইতিমধ্যে না দেখে থাকেন তাহলে সুনিশ্চিত করে নিন যে ওটি দেখবেন
এখন একে কিছু lines নীচে আনুন স্পষ্টত আমরা এখনও এই code সফলতাপূর্বক রান করছি কারণ এটি অনুরূপ রেখার ভিত্তিতে কাজ করে
তাই আপনি এটি so এখানে দেখছেন একেবারে তার সমান আপনাকে শুধু একে অল্প নীচে করতে have এবং আমি এখানে একটি php text বানাতে যাচ্ছি
এটি একটি অদ্ভুত বাদামি রঙের দেখাচ্ছে কারণ আমরা পীএচপী হাইলাইটিং এর উপর কাজ করছি এবং এটি সত্যিই এইরকম হাইলাইটিং চিনতে পারছে না
আমি এখন alex echo করতে যাচ্ছি
যেহেতু এটি একক রেখার ভিত্তিতে কাজ করে এই সবগুলিকে উপরে এক রেখায় নিয়ে আসুন তাই এখন আমি একে এতে নিহিত করে দিয়েছি এবং নিহিত করা সম্পন্ন হল
refreshing করলে আমরা alex এর মান পাবো আমরা এখন একটি html মানের ভিতরে পীএচপী ইকো করছি
তাই আমরা এখানে মানের ভিতরে পীএচপী code ব্যবহার করছি
আমি dollar underscore get স্পষ্ট করতে যাচ্ছি মনে রাখবেন একক উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে
আমি name লিখতে যাচ্ছি এবং তারপর refresh
কিছু হইনি তাই name = alex লিখুন যা আমাদের এর ভিতরে alex দেয়
name = kyle লিখুন এটি আমাদের এর ভিতরে kyle দেয়
মূলত আপনি যা চান সেই php code এতে নিহিত করতে পারেন
echo php info লিখে দেখুন এবং আপনি একটি খুব মজার ফলাফল পেয়েছেন
এটি php info document এর html code
আপনি এর ভিতরে অনেকগুলি code দেখতে পারেন
এখানে আমরা শুধু php ব্যবহার করছি একটি জিনিস যা চিন্তা করা দরকার তা হল একক এবং double উদ্ধৃতি চিহ্ন নিয়ে সতর্ক থাকা
html code php code নিহিত করার জন্য এটি একটি মৌলিক tutorial ছিল
আমি আশা করি এটি উপযোগী ছিল
আমি কৌশিক দত্ত tutorials অনুবাদ করেছি দেখার জন্য ধন্যবাদ